এটি হলো একটি অফিস । যেটির নাম হলো এন.বি.টি.ডি. । এ অফিস এ--

এটি হলো একটি মসজিদ এই মসজিদ এর ভেতরে আমরা কিছু ব্যক্তিদের বসে থাকতে দেখতে পাচ্ছি।

তাছাড়াও এই পার্ক এর মধ্যে আমরা অনেক বড়ো বড়ো গাছপালা দেখতে পাচ্ছি এবং কিছু লাইট এর পোল ও আমরা এইখানে দেখতে পাচ্ছি।

টেস্টি লাগছে এবং এখানে আমরা আরও অনেক প্যাকেট -এ কেক দেখতে পাচ্ছি এবং কিছু আইসক্রিম ও আমরা এখানে দেখতে পাচ্ছি ।

এই রাস্তার আশেপাশে রয়েছে অনেক দোকান পাঠ। রয়েছে কিছু বিল্ডিং এবং কিছু বাড়ি ঘরও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাছাড়া এখানে কিছু ইলেক্ট্রিক পোল এবং তারও দেখা যাচ্ছে।